সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি ।বিল্ডিং টি অনেকটি বড়এবং বিল্ডিং টি খুব সুন্দর লাগছে বিল্ডিং এর ওপর লাইটিং টা দিয়ে আরো সুন্দর লাগছে বিল্ডিং এর নীচেতে --

লোকটি নীল কালার জামা পরে এবং অনেক লোক বসে --

সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি মন্দিরটি অনেকটি বড় এবং অনেকটি উঁচুমন্দিরটির কালার হলো সাদা কালার মন্দিরটির --

অনেক দোকান দেখতে পাচ্ছি দোকানগুলি এখন বন্ধ আছে